ছবিতে একজন যোগব্যায়াম যোগা প্রতিযোগী মঞ্চে একটি জটিল আসন বা যোগভঙ্গি প্রদর্শন করছেন।

বা পাশে দুটি লাল রঙের সোফা রাখা আছে।

যেখানে প্রচুর মানুষ লক্ষ করা যাচ্ছে।

ছবিটি দিনের বেলার আকাশে সাদা মেঘ বইছে।

পিছনে কংক্রিট এর তৈরি একটি ভবন লক্ষ করা যাচ্ছে।